তারপর টাকা টা কত দিনের মধ্যে আমার wallet এ আসবে? এটা আপনার যখনই pick up হবে তার থেকে twenty four hours এর ভেতরে।

অসংখ্য ধন্যবাদ sir call করার জন্যে।

ডেঙ্গুর সম্পর্কে আপনি একটু বললে ভালো হয় ডেঙ্গুর ব্যপারে আপনি

কতটা জানেন kindly আমাদের একটু জানাবেন

dengue একটা virus জনিত জ্বর Aedes মশার কামড়ে

সেটাস হয়ে থাকে

তিন থেকে পপনের দিনের মধ্যে সচরাচর ডেঙ্গুর জ্বরের উপসর্গ দেখা দেয় জ্বর মাথাব্যথা বমি পেশিতে ও গাঁটে ব্যথা

আ চ চামড়ায় ফুসকুড়ি দুই থেকে সাত দিনের মধ্যে সাধারণত ডেঙ্গুর জ্বর ভালো হয়ে যায়

আচ্ছা এই ডেঙ্গুর উপসর্গটা কি করে ধরা যাবে

ডেঙ্গু হলে যেটা প্রথমে দেখা যায় জ্বর আসে তারপরে এ আপনার মএ

জ্বরের সঙ্গে সঙ্গে মাথাব্যথা গা ব্যথা জ তারপরে আপনার

বমি ভাব এগুলো ভীষণ ভাবেই থাকে

জ্বর হলে doctor - এর পরামর্শ নিয়ে paracetamol দিতে হয় প্রয়োজনে যদ রোগীকে saline ও মারাত্মক রূপ ধারণ করলে রক্তও দিতে হতে পারে এবং hospital -এ ভর্তি করতে হতে পারে

ধরুন hospital সামনে নেই তখন বাড়িতে সে কি করে কি করবে

ব বাড়িতে সাধারণত এ খুব একটা ডেঙ্গুর patient মারাত্মক বলতে কিছু ঘটেনা যদিনা তার মআ রক্তের আ ইয়ে কমে না যায়

এগুলো বেশি করে ব্যবহার করতে তাকে বলা হয় খাওয়ানো হয় তাকে যাতে রোগটা মারাত্মক আকর ধারণ না করে

আচ্ছা এইযে মশার কামড় বলছেন এর যে মশার থেকে দূর পাওয়ার জন্য

প্রথমত রাত্তিরে মশারি টাঙ্গিয়ে শোয়া উচিত

দ্বিতীয়ত আশেপাশে নিজের ম এলাকাটা পুরোপুরি পরিস্কার রাখা যেমন ডাব খেলাম ডাবের ডাবটা ফেলে দিলাম সেই যে জল জমে মশা হচ্ছে বা দই খেলাম মিষ্টি খেলাম এই ভাঁড়গুলো আমরা ছুঁড়ে ফেলে দিই কিন্তু এই ভাঁড়ের মধ্যেই জল জমে এই Aedes মশার জন্ম হয় এই পরিস্কার জলে

এইজন্যে আমাদের সবসময় ফুলের গাছের tub -এ যাতে জল না জমে থাকে কোথাও আ এমন কিছু জিনিসে যেখানে জল জমে আছে বা চৌবাচ্চা রয়েছে বা tank -ই রয়েছে তার ঢাকনা যেন খোলা না থাকে

সবসময় পরিস্কার রেখে সেটাকে বন্ধ রাখতে হয় এবং যদি কোথাও আমাদের ফুলের tub -এর গাছে বা আ কোনো জায়গায় গর্ত থাকে সেখানে জল জমে আছে সেটাকে সঙ্গে সঙ্গে পরিস্কার করতে হয়

এটাকি বয়সের কোনো তারতম্য আছে যেকযি প্রত্যেকেরই কী হতে পারে প্রত্যেকেরই হতে পারে এতে কোনো বয়সের তারতম্য নেই

ভবিষ্যতে যাতে dengue না ছড়ায়

তারজন্য আপনারা কী পদক্ষেপ নিতে পারেন আপনি

dengue যাতে না ছড়ায় তারজন্যে তো যেটা বললাম সবসময় পরিস্কার থাকতে হবে পরিবেশকে ও পরিস্কার রাখতে হবে এবং নিজেদের ও পরিস্কার থাকতে হবে এবং রাত্তিরে মশারি টাঙ্গিয়ে শুতে হবে

আচ্ছা এর আ পরিচর্যা সম্পর্কে সবই বললেন

তারমানে পরিস্কার জল পরিস্কার সবকিছু থাকা বাঞ্ছনীয়

আর গাছপালা যদি পাশাপাশি থাকে সেখানে কোনো dengue -তো হয়না

হুম না গাছপালার গোঁড়া গুলো সবসময় খেয়াল রাখতে হয় যে যেন শুকনো পরিস্কার থাকে নাহলে ওখানেই যদি জল জমে থাকে তাহলেই ওখানে dengue -র মশা জন্মানোর সম্ভাবনা আছে

এমনকি পাশাপাশি যদি drain -ও থাকে সেগুলোও যেন সবসময় পরিস্কার থাকে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে আর সবচেয়ে ভালো হয় যদি সেখানে ঢাকা দেওয়া থাকে drain তাহলে তো খুবই ভালো কিন্তু অধিকাংশ drain - ই ফাঁকা সেইজন্য নিজেদেরকে খেয়াল রাখতে হবে যাতে ওখানে কোনোকিছু পরে গিয়ে জল আটকে গিয়ে সেই ম তাতে যেনো মশা না হয়

তালে বলছেন যে ময়লা থাকলে dengue হয় তা পরিস্কার জলে যখন dengue হয় তারমানে সেগুলোতো dengue -র যে

না করলেও তো হয় larva -গুলোকে কি মেরে ফেলা উচিত অবশ্যই অবশ্যই মেরে ফেলা উচিত ডেঙ্গুর larva দেখলেই আপাতত কিছু না থাকলেও spray করা উচিত তেল দিয়ে সেখানটায় যাতে সেগুলো নষ্ট হয়ে যায়

বেড়িয়ে যায় যেন কোথাও জমে না থাকে

আর সবচেয়ে ভাল হয় ঐযে কী যেন বলে ওগুলোকে হুম

আআ একরকমের মাছ পাওয়া যায় সেটার নাম মনে

গাপ্পি মাছ সেটা যদি বিশেষ করে drain -এ দিয়ে দেওয়া যায় ঐ larva বলো মশা বলো সব ঐ মাছগুলো খেয়ে নেয় সুতরাং ঐটার ব্যবস্থা করলেও এবং করাও হয় আমাদের এদিকে সব জায়গায়

thank you ধন্যবাদ

হ্যাঁ বল সুকু কেমন আছিস?

আমি? বেশ ভালোই আছি।

হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে।

এখন তুই game খেলিস না নাকি? হ্যাঁ খেলি রে কিন্তু খুব অল্প জানিস. আজ খেলছিলাম, তোর একটু আগেই খেলতে বসেছিলাম।

কি বলবো অহন এতটা game খেলতে ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না. কি করবো বল? সেদিন হাত থেকে mobile টা পড়ে গেছিলো তো, net display টা খানিক ফেটে গেছে নেয়ার

হুম মানে wait insight display টা ইয়ে হয়ে গেছে একবারে পুরো blackহয়ে গেছে। মানে কিছুই দেখা যাচ্ছে না নাকি? মানে অল্প মানে খুব লয়, মানে ওই side দিকটা কিছু দেখা যাচ্ছে না। ও তো এক কাজ কর না, নতুন নিয়ে নে একটা। নিবো তো মনে করছি কিন্তু, অসুবিধা হচ্ছে বাড়ির। হুম। তো এখন তোকে কোন game টা খেলতে ভাল লাগছে? লুডো না ঐ,

খেলি মা মাঝেমধ্যে লুডু খেলি, পাবজিও খেলি, free fire ও খেলি। মানে অনেক কটাই game আছে আমার mobile এ। মাঝেমধ্যে সব একবার করে খেলি. যেটা ভালো লাগে সেটাই খেলি গে। ও আবার শুনেছি না তুই একটু না নতুন মানে mobile এ football game খেলছিস?

score match, football.

ওটা ধরলে যেমন game এর football খেলিসনি? তুই কোনোদিন download করেছিলিস? না আমি খেলিনি বলে তো বলছি, কেমন খেলতে ওটা? ওটা ধরলে ভালোই খেলবে। হুম।

মানে কি বলতো তোর একটা দল, অদের একটা দল মানে Company র। হুম।

হ্যাঁ মানে তোর মানে যেরকম মানে আমাদের মানে penalty shot হয় এরকম নাকি? না না অমনি নয়. যেমন আমরা সব ভাগ করে খেলি না? দশজনা দশজনা করে।

অমনি টাইপের খেলা। ও।

আমি তোকে link টা পাঠাবো দেখবি তুই download download করবি, দেখবি খেলতে মজাই লাগবে। হ্যাঁ আমি ওটাই বলছিলাম। মানে তুই একটু অন্য game খেলছিস, তার জন্য আমি দেখতে পাই না। আমি মানে free fire এখনও একটু একটু খেলিও তো। তো আমি দেখছি আজকাল তু খেলিস না, তাই জন্য

খুব অল্পই খুব অল্পই খেলছি, মানে ভালো খেলা হচ্ছে না তো, দেখতে পাচ্ছি না। হুম ।

হুম। অ্যা রানা রানারা কেমন আছে? হ্যাঁ রানারাও game খেলছে. ওই ধারে বসে আছে সবাই। ওরা চারজন squad মিলে খেলছে, rank খেলছে বড় মাঠ। বড়, আর custom খেলে না? custom খেলছে আরো আজকে আমার ভাইগুলো আছে ওরা custom খেলছে। সেদিনকে আমরা custom খেলছিলাম রামপুরহাটের সাথে।

মানে duo versus duo? হ্যাঁ duo versus duo, আমরা আমি ছিলাম আর তাপস ছিল, আর ওদের দুটা বান্দা ছিল। হ্যাঁ, তো কেমন কেমন খেলছিল? ভালোই খেলছিল, হচ্ছিল দুজনেই সমান সমান। last এ আমরা হেরে গেলাম। ও, মানে হেরে গেছিলিস নাকি?